একটা লাল চেয়ার দেখা যাচ্ছে।

কিছু লোক দূরে বসে আছে।

এটা হল একটা বুক ছেন্টার ।

মুখগুলো ঢাকা আছে চেনা যায় না।

ওর নীচে কিছু একটা লাল রঙের রাখানো আছে।

তার উপরে একটু বিদ্যুতের তার দেখা যাচ্ছে আশেপাশে গাছপালা দেখা যা --

নীচে কিছু গাছঝাড় দেখা যাচ্ছে।

সামনে লাল কালো সাদা জ্যাকেট দেখা যাচ্ছে।

মুখটা ঝাপসা ঝাপসা ঢাকানো আছে।

তার পাশে আরেকটা সিড়ি আছে।

কিছু ছোট ছোট গাস লাগানো হয়েচে।

কাঠের সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে।

ভালো করে চেনা যাচ্ছে না।

এটাকে আমরা মেলা বলতে পারি।

সিটি গোল্ড ব্যাগ নামে একটা পোস্টার লাগানো আছে।

গাছপালা দেখা যাচ্ছে তার উপরে কিছু তার দেখা যাচ্ছে।